বা ছেলে মেয়েরা সব দাঁড়িয়ে রয়েছে।

সরস্বতী পূজোর ইয়ে আছে ঠাক সরস্বতী ঠাকুর রয়েছে ।

এবং তুঁতে কালার -এর মেয়ে নীল কালার -এর--

কিন্তু বাড়িটার গা বাড়িটার ভি --

জ্বলছে সাদা ওপরে লেখা রয়েছে আকার ।

আর উম এটা হচ্ছে একটা সেলুন -এর ভেতর ।

একটা বড় থালাথালার মধ্যে --

আর উম ফ্ল্যাগ রয়েছে নানা রকম কালার -এর সিধে তাকালে --

হ্যাঁ একটা দেওয়ালে লেখা দে লেখা রয়েছে লেখাটা বুঝতে পারছি না পাশে --